সাইনবোর্ড - এর মধ্যে গেস্ট হাউস - এর ফোন নম্বর লিখে দেওয়া আছে।

সে ফুটপাথ - এ একজন লোক দাঁড়িয়ে আছে এবং তার থেকে একটু দূরে একটি লোক বসে রয়েছে ।

এখানে সামনে একটি মিষ্টির দোকান দেখা যাচ্ছে।

একটি লাইট পোস্ট -এর অনেকগুলি তার চলে গেছে।